আকাশী কালার -এর জামা আছে সাদা জামা আছে একটা মগ আছে কিছু গাছ আছে মাটি সুদ্দু আর ঘাসের ওপরে --

একটা মেয়ে বাজি পোড়াচ্ছে একটা ছেলে সাদা জামা প্যান্ট পরে বসে আছে একটা মেয়ে লেহেঙ্গা বাচ্চা মেয়ে লেহেঙ্গা পরে আছে একটা বাচ্চা ছেলে সাদা জামা পরে আছে পাশেও একটা লোক দাঁড়িয়ে আছে |

এটা একটা ছাদ ছাদের ওপরে বিভিন্নরকমের কার্পেট পেতে ব্যাম করছে।

বাচ্চাটার গায়ে গেঞ্জি সাদা প্যান্ট টা কালো পাশে দেওয়াল আছে ওভার ব্রীজের দেওয়ালের পাশে কত লতাপাতা গাছ আছে।

আর মাথায় সিঁদুর পরা আছে সবার মাথায় আর ম-ব ইয়ে নদীর মধ্যে ওগু --

নদীরএএএ উম চরেতে কিছু ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে আর নদীর ওপারেও কিছু কিছু ঘাস দেখা যাচ্ছে |

আর শোকেস টার রং লাল সাদা চেয়ার টার রং--

লোকরা বসে আছে কিছু লোক বসে আছে |